ঘরটির ভিতরে উপরের দিকে অনেকগুলো সিলিং ফ্যান লাগানো রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটা শপিং মল রয়েছে।

দূরের দিকে কিছু স্কুল দেখা যাচ্ছে।

সাইডের দিকে আবার একটি বাড়ি দেখা যাচ্ছে বাড়িটির সামনে গেটটি বন্ধ।

উপরের বক্স -এর উপরে একটি জামা রাখা আছে।

উপরে একটি দি দেওয়াল ঘড়ি দেখা যাচ্ছে।

ইস্কুল -টির দোতলায় অনেকগুলো জালনা খোলা দেখা যাচ্ছে।

জঙ্গলের মাঝখানে কিছুই ঘাস তৈরি হয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি পুজোর মন্ডপ তৈরি করা হয়েছে।

ঠাকুরগুলোর গায়ে ফুলের মালারা দেওয়া আছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি জঙ্গল রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি রাজমিস্ত্রির কাজ চলছে বাড়ি তৈরি করার।

দূরের দিকে কিছু লোকজন কাজ করছে।

মহলটির উপরে কিছু ঝান্ডা লাগানো রয়েছে।

সামনের দিকে একটি পোস্টার লাগানো রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি অফিস রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি ছাদ ঢালাই হচ্ছে।

বিভিন্ন ধরনের ডিজাইন দেখা যাচ্ছে সাইড এর দিকে একটি টি_ভি রয়েছে।

চারপাশে অন্ধকার দেখা যাচ্ছে।

উপরের দিকে লাইনের তার দেখতে পাচ্ছি।

হোটেল -টির ভিতরে অনেকগুলো চেয়ার টেবিল সাজিয়ে রাখা হয়েছে।

দেওয়ালে একটি দেওয়াল ঘড়ি দেখা যাচ্ছে।

মলটির নীচের দিকে বিভিন্ন ধরনের জিনিসপত্র রয়েছে।

পিছনের দিকে পর্দা লাগানো রয়েছে দেওয়ালে ছেলেগুলোর ছায়া দেখা যাচ্ছে।

সাইড -এর দিকে একটু পোস্টার দেখতে পাচ্ছি।

নীচের দিকে একটি পোস্টার দেখা যাচ্ছে।

দোকানটির সামনের দিকে অনেকগুলো কুড়কুড়ে লেইস ঝুলিয়ে রাখা হয়েছে।

লাইট -এর পোল -গুলোর সামনে অনেকগুলো লাইন -এর তার ঝুলছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি মাঠ দেখা যাচ্ছে মাঠের মতো।

সাইড -এর দিকে অনেকগুলো ছোটো ছোটো ফুলের গাছ লাগানো রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দোকান রয়েছে সারের দোকান।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি বড় উ ফ্ল্যাট রয়েছে।

আমরা দেখতে পাচ্ছি এখানে একটি দোকান রয়েছে।